অনেকগুলো চেয়ার এবং টেবিল রাখা আছে।

উপরে খোলা আকাশ দেখা যাচ্ছে।

পেছনে অনেকগুলো গাছ দেখা যাচ্ছে।

ওয়ালের মধ্যে একটি সাদা রঙের এ_সি লাগানো আছে।

ঘরের ওপর লিখা ডি_আর_ডি_এ হাইলাকান্দী।

গরের গ্লাসের দরজার সামনে দুটি ছোট ছোট গাছ আছে।

এবং বাংলাতে আবার ঠাই লেখা।

বালতিগুলোতে লিখা আছে টারবো কিং ফিনকো ।

এখানে আমি দেখতে পাচ্ছি একটি ঘরের ভেতরে অনেক মানুষ বসে আছে।